এবং সবুজ গালিচার মতো

শেষ যে জিনিস টা মনে ছিল তা হলো

গাছ গুলিতে সোনালী রঙের apple

তিনি জঙ্গলে শুয়ে আছেন

রোদ ঝলমলে সকালবেলা

তিনি নতুন আশায় উদ্বেলিত হয়ে উঠলেন

তিনি উপলব্ধি করলেন

তিনি তার পরিবারের কাছে ফিরে এলেন

এই অত্যাশ্চর্য অভিজ্ঞতার মাঝেই কাটিয়ে ছিলেন

তো আমরা এই যে গল্পটা পড়লাম

এই গল্পটা সত্যিই খুব সুন্দর গল্প

অপূর্ব সুন্দর আরেকটা ব্যাপার বলতে চাই

যাতে জাদু মন্ত্র ব্যবহার করে

রহস্যজনক জিনিস ঘটানো হয়

এবং মায়াবী বিভ্রম

জাদু প্রদর্শনীর ওপর

এই প্রদর্শনীর একটা গুরুত্বপূর্ণ বিষয়

অতএব জাদুকর

তার পোশাক যেন খুবই আকর্ষণীয় হয়

এরমধ্যে সচরাচর

কালো dinner jacket সাথে সাহাবী টুপি

অথবা খুব জমকালো

লম্বা আলখাল্লা যাতে থাকে

জাদুকরেরা সাধারণত

Arbi আপ্পু Arbi কেমন আছো?

Arbi আমিও ভালো আছি. আপনার সনে কিছু কিছু জানার ছিল হ্যাঁ বল কি জানতে চাও কালকে যে আমি interview এ যাবো, তো ওই বিষয়ে বেশ কিছু কথা জানার ছিলো যেমন সথে কিকি নিবো কিভাবে নিজেকে বাকি প্রার্থমিক এগিয়ে রাখতে পারি, কেমন পোশাক পরা উচিত এর কিভাবে নিয়ব করতে প্রশ্নের তালিকায় থাকতে পারি, কিভাবে কি করলে চাকরি যেন কালকেই পাকা হয়ে যায় এইসব আর কি আচ্ছা সমস্যা নেই আমি যতটুকু জানি আমি চেষ্টা করবো তোমাকে সবটুকু জানানোর কিন্তু একটা একটা করে ঠিক আসে হ্যাঁ হ্যাঁ আপু ঠিক আসে আসলে এত এক সথে বলে ফেলেছি আপনি যতটুকু জানেন ততটুকু বললেই হবে ঠিক আছে প্রশ্ন করো কি জানতে চাও হম আমি Google থেকে ঘটা ঘাটি করে দুটো চারটে CV রেডি করেছি, এখন আপনি যদি বলতেন কি কি point দেওয়া উচিত কিভাবে সাজানো উচিত

আচ্ছা, প্রথমে নাম, নামের নিচে, ঠিকানা, mobile number আর E-mail address. ডান দিকে মানানসই একটা ছবি অ্যাঁ এর পর হচ্ছে পেশাগত লক্ষ্য

শুধু এটাই আর হচ্ছে কারিগরি দক্ষতা ভাষাগত দক্ষতা অভিজ্ঞতা পাঠ্যক্রম বহির্ভূত কার যোগ্য সবশেষ reference তবে দুই পেজ সাজিয়ে নেওয়ার জন্য মাঝের point একটু উপর নিচ হলে সমস্যা নেই আপু সবকিছুই তো ঠিক আছে কিন্তু এখানে reference কি দিব আমার জন্য করবে তেমন তো কেউ নেই তাহলে আসলে কার নাম দেয়া হয়ে থাকে reference এ? reference এমন কিছু মানুষ এর তথ্য দিতে হবে অ্যাঁ যারা সমাজে পরিচিত একটু তথ্য পেতে পারি সে ক্ষেত্রে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক তোমার প্রশিক্ষক তোমার পূর্বের boss অ্যাঁ এদের অ্যাঁ নাম দেওয়া উচিত, তা যদিও বাংলাদেশে দেখছি যে রাজনৈতিক নেতা, আত্মীয়-স্বজন যারা একটু উঁচু পোস্টে আছে তাদের নাম লিখিয়ে দেন

আপু আসলে কি চাকরি দাতা প্রার্থীর reference চেক করে? অ্যাঁ আসলে নির্ভর করে ওই ধরনের চাকরি, তুমি হম পরছো সেটার ওপর যে চাকরিতে নিরাপত্তা নিয়ে বেশি ভাবে সেই চাকরিতে যাচাই-বাছাই বেশি হয় আচ্ছা, আমি reference দেওয়ার চেষ্ঠা করব, এ বিষয়ে আর কোন কোন কাগজ নিতে হবে আপু? original অ্যাঁ certificate চাইতে পারে তবে সম্ভাবনা কম বেসরকারি চাকরিতে, original টা সুধু দেখার জন্য চায় তাও সবাই না আর যদি ওই দিনই চাকরি confirm করে তো ছবি, CV , আর certificate এর photocopy রেখে দেবে

বললাম তো যে খুব এ কম সম্ভবনা আছে যে original certificate দেখতে চায়, তোমার সামনেই দেখবে অ্যাঁ তবে অনেক প্রতিষ্ঠান আছে জামানত হিসেবে certificate চায়, ছমাস পর দিয়ে দিবে আচ্ছা, অপু নিয়োগ কর্তারা এমন কেন করে? ছয় মাস original certificate রেখে দিবে ছয় মাস পর বেতন দিবে, এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে তো আম আ সুধু যে চাকরি দাতা officer তো টা নয় চাকরি যখন কোনো company কাউকে তাদের প্রয়োজনে নিয়োগ দেয় আর এই প্রয় জন পূরণ করতে company কে কর্মীর পেছনে সময় অর্থ দুইটাই বিনিয়োগ করতে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে একমাস দু মাস পর না জানিয়ে চাকরি ছেড়ে দেয় এইটা যে কোনো প্রথিস্থানের জন্য ক্ষতি, তাই কিছু কিছু company এই উপায় অবলম্বন করে ইটা তো আসলেই বেপার, তা কেউ চাকরি যখন করেই না তো join করলো কেন আর ছেড়েই বা দিবে কেন? দেখবা অনেকেই একটা কাজের জন্য খুব আগ্রহ নিয়ে করতে থাকে, অনেকে চাকরির জন্য বলতে থাকবে কিন্তু চাকরিতে join করে তাদের সেই আগ্রহ আর থাকে না চাকরিতে join করে হয়েত বুজতে পারে যে কাজটা তার উপযুক্ত না কিনবা ওই চাকরির থেকে আরো ভালো option চায় তো সেটা তার আগে ভাবা উচিত এই ধরনের আচরণ তো অন্য কর্মী বা মালিক পক্ষের মধ্যে খারাপ মনোভাব তৈরি করবে সে তো অবশ্যই অ্যাঁ এই জন্যই দিন দিন বিভিন্ন কঠিন নিয়ম চালু করছে যে কোনো কাজ এ যোগ দান এর আগে ভাবতে হবে, ভালো ভাবে খোজ খবর নিতে হবে

একটা সময় ই অ্যাঁ ছেড়ে দিলেও মনে হয় না জীবনে হবে, তবে মূল কথা হচ্ছে যে আমরা যতটা চেষ্ঠা একটা চাকরির জন্য করি সেই এক ই আগ্রহ কাজের পেছনে দিলে মনে হয়না কারোর চাকরি চারার প্রয়োজন পরত আচ্ছা বুজলাম, টা আপ্পু কোন ধরনের পোশাক পড়লে মানানসই হত ? সাধারণত interview বা official পোশাক হিসেবে সাদা বা হালকা shirt আর কালো pant বেবহার করে পুরুষ রা, অবশ্যই গেঞ্জি খুব রঙিন রংয়ের পোশাক পরা থেকে থাকবে আপু আমার তো তেমন কোন চাকরির অভিজ্ঞতাই নেই, এক্ষেত্রে কি আমি বাকি থেকে পিছিয়ে পড়বো না, কিভাবে তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকা যায় প্রথমত তুমি একাই কিন্তু অভিজ্ঞতাহীন না, আর যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছে অনেক option থাকবে, তাই ভালো হবে এসব না ভাবে তুমি ইয়ে তোমার কথায় ভাববে

প্রথমেই গিয়ে ভিড় দেখিয়ে বা মানুষ কম দেখিয়ে ঘাবড়াবে না, নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে তবুও তোমার ডাক পরছে না এই জন্যে বিরক্ত হবে না,

ইংরেজিও বেবহার করতে পারলে তুমি বাকিদের থেকে এগিয়ে থাকতে পারবে যে জতক্ষণ না বসার জন্যে বলবে বসবে না চাকরিদাতা যদি বাংলায় কথা বলে তুমিও বাংলায় কথা বলবে যদি এন্গ্রেগিতে কথা বলতে চায় তো ইংরেজি তে কথা বলবে কিন্তু ভুল ইংরেজি বলে ইমেজ খারাপ করবে না, চাকরি দাতা যেসব বিষয়ে জিজ্ঞেস করবে স্পষ্ট উত্তর দেবে or impress করার চেষ্ঠা একদম করবে না, যে প্রশ্নের উত্তর একদম যেন না সময় নিয়ে মনে করার চেষ্ঠা করবে না সরাসরি বলে দেবে যে জানি না আপু interview এর শেষে তো প্রশ্ন করার সুযোগ থাকে তো এ ক্ষেত্রে কি কি প্রশ্ন করতে পারে? আচ্ছা তুমি প্রশ্ন করতে চাইছ না কি তুমি ইটা জানতে চাইছ যে চাকরি দাতা তোমাকে কি কি প্রশ্ন করবে অ্যাঁ প্রথমত হচ্ছে আমি কি কি প্রশ্ন করতে পারি তুমি প্রশ্ন করতে পারো যে তোমার যেসব বিষয় জানার থাকতে পারে যে উম এখানে, প্রথমত তো একটা সুযোগ দিতে হবে যাতে সে~ সে~ সে নিজে থেকে বে~ যদি যে সব বিষয় গুলো জানিয়ে দেবে তারপর তোমার এটা তো interview এর সবার শেষে তোমাকে বলবে, যে তুমি কি কি জানতে চাও তো প্রথমত খুব খেয়াল করে রাখবে যে তোমাকে কি জানানো হলো ওগুলো থেকে যদি তুমি সব proper তথ্যগুলো জানতে পারো তাহলে তোমাকে আর প্রশ্ন করার আর সুযোগ থাকবে না, তারপরে তো তুমি এই প্রশ্নটা জিগ্গেস করতে পর যে, কবে join করেতে চাও আ প্রশিক্ষণের সুবিধা বা যাতায়াতের সুবিধা মানে office bus আসে কিনা এই ধরনের প্রশ্নগুলো করতে পারো

অ্যাঁ কেন চাকরি করতে চাও? এই চাকরিটাই কেন করতে চাও, তোমার তোমার বিশেষ কোনো গুনাবলী আছে কিনা তারপর তুমি কাজের জন্য কত বেতন আসা কর? কবে থেকে জিন করতে চাও, তোমার কোনো কিছু জানার আছে কি না, ইটা ওরাই জিজ্ঞাসা করবে আর এধরনের কিছু common প্রশ্ন interview তে কি ঐদিন ই জানিয়ে দেবে, কার কার চাকরি হয়েছে কার হয়েনি, কবে জিন করবো কি না সাধারণত না, phone করে জানিয়ে দিবে যাদের select করা হয়েসে তারপর আমি যদি selected হয়ই, তারপর আমাকে কি করতে হবে? তুমি যদি কাজটা করতে চাও তাহলে অবশ্যই তাদের জানিয়ে দিতে হবে নির্ধারিত সময়ের ভেতর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আসতে হবে আর যদি কাজটা না করতে চাও সে ক্ষেত্রে মানা করে দিবে আপু এসব কি বলেন চাকরি যদি ছে~ মানা করবো কেন আর আমারে select করলে তো অবস্যই হ্যাঁ বলবো, না বলার তো কোনো প্রশ্নই আসে না এখানেই তো পেশার দায়িত্বের অভাব আগে তো তোমাকে বুঝতে হবে আসলে কাজটা তুমি করতে পারবে কিনা, বেতনে তোমার চলবে কিনা, কতদিন পরে পাবে কাজের পূর্বে আ কোনো ধরনের আর্থিক লেনদেন আছে কাজের সময়ে পরিবেশে মানিয়ে নিতে পারবে কিনা, যেদিন তোমার interview নিবে তোমাকে খুব মনোযোগ সহকারে বেপার গুলো সুনে নিতে হবে তোমার জন্য কিন্তু লিখিত কোন বিবরণী থাকবে না তাই সব কিছু জানার জন্য সময় টা বেবহার করতে হবে উত্তেজনা মহের বশে হ্যাঁ বলা যাবে না উম আপু interview এর সময় তো interview এর চিন্তায় থাকব যে পারব কিনা এতকিছু কি এ সময়ে খেয়াল করতে পারবো? এইবার না পারো পরেরবার পারবে অভিজ্ঞতা নেই কিন্তু আস্তে আস্তে তো হবে আর তাছাড়া অনেক কিছু তো ইন্টারভিউ এর আগে থেকেই জানতে হবে, যেমন ধরো প্রতিষ্ঠান কত দিন আগে আ খোলা হয়েছে, মেন office কথায়, trade license আছে কিনা কোন ধরনের অবৈধ কাজের সাথে জড়িত কিনা

এখানে আরো কিসু বেপার আসে নামে বেনামে অনেক প্রতিষ্ঠান বেকারদের সাথে প্রতারণা করে তাই নিজের সুরক্ষার কথা তো ভাবতেই হবে কারণ মুখরোচক offer পদ অনুযায়ী ভালো মানের বেতন সুনে হাওয়া যাবে না জেনে সুনে বুঝে আগাতে হবে, কোনো প্রকার আর্থিক লেনদেন এ জড়াবে না, মনে রাখবে তুমি কাজের বিনিময় অর্থ উপার্জনের করতে অসছো, অর্থ দিয়ে উপার্জনের প্রশ্ন আসেনা এক সময় টাকার পরিমাণ এত ছোট হয় তার পর ওদের marketing policy এমন যে আমরা ওদের ফাঁদ বুজতে পারি না আপু এটা যদি একটু বিস্তারিত বলতেন বুঝতে পারতাম আসলে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে

কিভাবে ব তাদের চিনবে এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার এত অল্প সময় আসলে তোমাকে বোঝাতে পারবো না তোমার হাতে কি অনেক সময় আছে, নাকি বেস্ত? আপু আসলে একটু বেস্ত হম এই জন্যে, এইটা বুজতে গেলে আরো একটু বেসি সময় নিয়ে আসতে হবে কারণ এর ভিতরে আ একটা বিষয় না অনেক অনেক আ ধরনের কথা আসে অনেক বিষয়ে একসাথে চলে আসে আর যদি সেভাবে না বলি তো বুঝতেও পারবেনা এইজন্য এই জন্য না হয় অন্য আরএকসময় এইসব বিষয় নিয়ে কথা বলব আচ্ছা না হয় এইটাই চাইব, কাল ভালো কিছু না হোক, খারাপ কিছু যেন না ঘটে ঠিক আসে main কথা হস্সে ভি পাবে না, নিজের উপর আন্ত বিশ্বাস রাখবে বাকিটা আল্লাহ আহ আচ্ছা হোক, আমার জন্যে দোয়া করবেন, Arbi

হ্যাঁ হ্যাঁ আমি তো গেছিলাম ওনার বাড়ি তাহলে বাড়িতে যখন গেছি ওনার বউ বলল দাদা ও তো কাজে গেছে আমি ওনার বউকে বললাম কি দেখুন বৌদি কাজে যাক ঠিক আছে কিন্তু আমার phone ধরে না বলতো এই জিনিসটা খুব বাজে জিনিসটা হ্যাঁ বল আমি ওকে মাল দিয়েছি আমি কি ভুল করেছি হ্যাঁ এক বচ্ছর হয়ে গেল এখনো আমার phone ধরে না হ্যাঁ টাকাটা করে দেবো করে দেবো করে দেবো আর তারপরে আমি যদি অন্য number থেকে phone করি ওনাকে তো হ্যাঁ দাদা আমি খুব ব্যস্ত একটু পরে phone করছি ব্যস এই বোলটা বলে line -টা কেটে দেয় আর তারপরে phone ধরে না আর আমার নিজের number থেকে

বলুন এটা কি ভালো জিনিসটা করল আপনিই বলুন এ আমি বিশ্বাস করে দাদার সঙ্গে কাজ করেছি আর দাদায় আমাকে এরকম করলো